জল আছে এবং পাথরের কুচি রাখা আছে এছাড়া সেখানে একটি উমম গাড়ি রাখা আছে এবং আশেপাশে আছে কিছু ঘর এবং কিছু লোক এছাড়া গাছপালা দেখতে পাওয়া যাচ্ছে।

আমি এই দৃশ্যটি তে দেখতে পাচ্ছি কি যে এখানে একটি রাস্তা আছে রাস্তার মধ্যে গু দু টি গাড়ি দাঁড় করানো আছে।

পাখি উড়তে দেখা যাচ্ছে এবং আশেপাশে আছে কিছু বড় বড় গাছপালা এবং কিছু ঘর ও দেখতে পাওয়া যাচ্ছে।

আমি এই দৃশ্য টি তে দেখতে পাচ্ছি কি যে এখানে একটি অনেক বড় মাঠ আছে। মাঠটির চারি পাশটিকে গ্রিল দিয়ে ঘেরা আছে।

আমি এই দৃশ্যটিতে দেখতে পাচ্ছি কি যে এখানে একটি অনেক বড় মাঠ আছে মাঠের মধ্যে একটি অনেক বড় ঘর দেখতে পাওয়া যাচ্ছে এবং সে মাঠটির চারিপাশ থেকে রেলিং দিয়ে ঘেরা আছে।

আমি এই দৃশ্যটিতে দেখতে পাচ্ছি কি যে এখানে একটি অনেক বড় মাঠ আছে মাঠের পাশে আছে একটি বড় বিল্ডিং এবং সেই মাঠটি চারপাশ থেকে গিরিল দিয়ে ঘেরা আছে।

এবং এই মাঠটির আশে পাশে অনেক গুলি বড়ো বড়ো গাছ পালাও দেখতে পাওয়া যাচ্ছে এবং এই দৃশ্য টির মধ্যে আকাশ টিকে খুব সুন্দর দেখা যাচ্ছে।